কত ভাবছিস? পঞ্চাশ ষাট ও ভাবছিস না? মানে খারাপ পরীক্ষা দিস নি যথেষ্ট ভালো দিয়েছিস সেই হিসেবে দেখতে গেলে। হুম ঠিক আছে তুই এক কা~ ঠিক আছে বেশ না না আমি বলতে চাচ্ছিলাম যে ভুলে গেলাম বিষয়টা। ঠিক আছে তাহলে তুই আমাকে পরে phone কর বুঝলি আমার একটা কাজও পড়েছে মানে। বেশ হ্যাঁ বেশ রাখ। আজকে আমরা জানবো হচ্ছে আহ Solar system অর্থাৎ সৌর system এর সম্বন্ধে Solar system অর্থাৎ সৌরজগতের যে sys হম রয়েছে সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব Solar system অর্থাৎ সৌরজগত হলো সূর্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উহ সূর্য প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে আবদ্ধ মহাজাগতিক বস্তু গুলিকে নিয়ে গড়ে একটি ব্যবস্থা আকাশগঙ্গা ছায়াপথে স্থল কে~ কেন্দ্রস্থল থেকে ছাব্বিশশো আলোকবর্ষ দূরে কালপুরুষ বাহুতে এই গ্রহ ব্যবস্থাটি অবস্থিত সৌরজগতে প্রত্যক্ষভাবে সূর্য-প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে আটটি গ্রহ গ্রহই বৃহত্তম অন্য ক্ষুদ্র গ্রহ গুলি ও বস্তুগুলির মধ্যে রয়েছে বামন গ্রহ ও সৌরজগতের ক্ষুদ্র আহ বস্তুসমূহ

বুধের থেকেও আকারে বড়ো এখানে আমরা তারা এবং উহ উহ জাতগ্রহ নিয়ে অর্থাৎ সৌরমণ্ডল অর্থাৎ solar system নিয়ে আলোচনা করবো এখানে তারাকে সূর্যকে জাতগ্রহ বা সূর্যে সৌর sys~ system এ solar system এ যে গ্রহ গ্রহগুলি রয়েছে অর্থাৎ তার গ্রহগুলি আহ সেগুলো হলো আটটি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো ঠিক আছে নবগ্রহ অর্থাৎ নয়টি গ্রহ রয়েছে এর মধ্যে বামন গ্রহ হিসেবে ধরা হয়

সেক্ষেত্রে চারশো ষাট কোটি বছর আগে একটি দৈত্যাকার আন্তঃনাক্ষত্রিক আণবিক মেঘের মহাকর্ষী ও মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের উদ্ভব ঘটেছিল সমগ্র সৌরজগতের ভরের অধিকাংশই ছিল অধিকাংশ ধারণ করে রয়েছে বৃহস্পতি চারটি ক্ষুদ্রতর অভ্যন্তরীণ উহ গ্রহ রয়েছে অর্থাৎ বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল হল শিলাময় গ্রহ এগুলি প্রধানত শিলা ও ধাতু দ্বারা গঠিত চারটি বহিঃস্থ গ্রহ হ~ হল দানব গ্রহ কারণ বস্তুগত দিক থেকে এগুলি শিলাময় গ্রহর তুলনায় অনেক কম ঘনত্বযুক্ত হল আয়তন অত্য~ অত্যধিক বেশি হওয়ায় অনেক বেশি ভারযুক্ত এগুলির মধ্যে বৃহত্তম গ্রহ দু’টি হল বৃহস্পতি ও শনি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত বলে এগুলি গ্যাসের দানব নামে পরিচিত অপর দুই সর্ববহিঃস্থ গ্রহ ইউরেনাস ও নেপচুন তুষার দৈত্য নামে পরিচিত কারণ এগুলির প্রধান উপাদান হল জল অ্যামোনিয়া ও মিথেনের মতো উদ্বায়ু যেগুলো হাইড্রোজেন ও মিথেনের তুলনায় আপেক্ষিকভাবে উচ্চ গলনাঙ্ক যুক্ত আটটি গ্রহই ক্রান্তিবৃত্ত নামে পরিচিত একটি প্রায় চ্যাপ্টা আকৃতি ভিতর ভিতর প্রায় বৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে অথাৎ solar system কে প্রদক্ষিণ করছে অসংখ্য ক্ষুদ্রতর বস্তু ও সৌরজগতের অন্তর্গত মঙ্গল বৃহস্পতি গ্রহ কক্ষপথের মধ্যবর্তী অঞ্চলে সঞ্চারশীল সঞ্চরণশীল গ্রহাণু বেষ্টনীর অন্তর্গত উহ অন্তর্গত বস্তুগুলির উপাদান শিলাময় গ্রহগুলির মতোই শিলা বা ধাতু নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত কাইপার বেষ্টনী ও বিক্ষিপ্ত চাকতি অঞ্চলে

গোলকের আকার দানের পক্ষে যথেষ্ট তবে এই জাতীয় উহ সঠিক কতগুলি বস্তু ওই অঞ্চলে রয়েছে তাই এখনও প্রমাণিত নয় বলে

উহ করে এবং নেপচুন উত্তর বস্তু প্লুটো ও এরিস এই দুই অঞ্চল উহ এই দুই অ~ অঞ্চল ছাড়াও অন্নান্য বিভিন্ন ধরনের ক্ষুদ্রাকার বস্তু যেমন ধূমকেতু আহ সেন্টোর ও অত্তন অন্তঃগ্রহ ধূলি মেঘ সৌরজগতের বিভিন্ন অঞ্চলের মধ্যে মুক্তভাবে সঞ্চরণশীল ছটি গ্রহ ছয়টি বৃহত্তম সম্ভাব্য বামন গ্রহ এবং অনেক ক্ষুদ্রাকার বস্তুকে প্রদানকারী প্রাকৃতিক উপগ্রহের অস্তিত্ব আছে পৃথিবীর চাঁদের নামানুসারে এগুলিকে সাধারণভাবে চাঁদ বলে উল্লেখ করা হয় প্রত্যেকটি বহিঃস্থ গ্রহকে ঘিরে রয়েছে ধূলা ও অন্যান্য ক্ষুদ্র বস্তু

যুক্ত কণার একটি স্রোত সৌর বায়ু নামে পরিচিত এটি সৌরগোলক নামে পরিচিত আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে একটি বুদবুদ তুল্য অঞ্চল সৃষ্টি করেছে সৌরবিরতি হল সেই বিন্দু যেখানে সৌর বায়ুর চাপ আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে বিপরীত চাপের সমান এটি বিক্ষিপ্ত চাকতির সমান সীমা পর্যন্ত বিস্তৃত দীর্ঘকালীন ধূমকেতুর উৎস হিসাবে বিবেচিত উর্ট মেঘ সম্ভবত সৌর শক্তি থেকে মোটামুটি এক হাজার গুণ দূরত্বে অবস্থিত আবিষ্কার এবং অভিযান বেখ্যা করলে বোঝা যায় সভ্যতার ইতিহাসে অধিকাংশ সময় জুড়েই মানবজাতি সৌরজগৎ সম্পর্কে নানান

ধারণা পোষণ করে এসেছিল পোষণ করে এসেছিল পরবর্তী মধ্যযুগ পরবর্তী মধ্যযুগ অর্থাৎ রেনেসাঁ পর্যায় অর্থাৎ রেনেসাঁ পর্যায় উহ রয়েছে এবং উহ প~ পর্যন্ত প্রচলিত বিশ্বাস ছিল যে পৃথিবী মহাবিশ্বের পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রস্থলে স্থির হয়ে রয়েছে এবং বিন্যাসগত দিক থেকে উহ বিন্যাসগত দিক থেকে উম সেটির সঙ্গে আকাশের উহ আকাশে সঞ্চরণশীল দিব্য অবস উহ দিব্য উহ অবস রয়েছে এবং সঞ্চরণশীল দিব্য অবস্থা এবং উহ রয়েছে তার ক্ষেত্রে দেখা গেছে যে আহ একটি মহাবিশ্বের কেন্দ্রস্থলে স্থির হয়ে রয়েছে এবং বিন্যাসগত দিক থেকে সেটির সঙ্গে আকাশে সঞ্চরণশীল এবং দিব্য অথবা বা বরাবরই বস্তুগুলির বিশেষ পার্থক্য রয়েছে প্রাচীন গ্রিক দার্শনিক এর মতে প্রাচীন গ্রিক দার্শনিকের মতে আহ এখানে সূর্যকেন্দ্রিক ব্রহ্মাণ্ড সূর্যকেন্দ্রিক ব্রহ্মাণ্ড বিন্যাসের কথা চিন্তা করলেও নিকোলাস কোপারনিকাসই প্রথম সূর্যকেন্দ্রিক আহ সূর্যকেন্দ্রিক গ্রহব্যবস্থার গাণিত প্রমাণ উপস্থাপন করেন সপ্তদশ শতাব্দীতে গ্যালিলিও গ্যালিলেই প্রথম সৌর কলঙ্ক ও বৃহস্পতির চারটি প্রাকৃতিক উপগ্রহ আবিষ্কার করেন তাঁর পদাঙ্ক অনুসরণ করে ক্রিস্টিয়ান হিউসে আহ হিউজেনস আবিষ্কার করে শনির উপগ্রহ টাই~ টাইটান ও শনির বলয়ের বিশেষ আকৃতিটি সতেরশ পাঁচ সালে এডমন্ড হ্যালি ও উপলব্ধি করেন একটি বিশেষ ধূমকেতু প্রতি পঁচাত্তর থেকে ছা ছিয়াত্তর বছর অন্তর ফিরে আসে এইভাবেই প্ৰ উহ প্রথম প্রমাণিত হয় যে গ্রহ ছাড়া অন্নান্য মহাজাগতিক বস্তুও

আঠেরোশো আটত্রিশ সালে উহ ফ্রেডরিখ বেসেল সফলভাবে একটি নাক্ষত্রিক উহ নাক্ষত্রিক লম্বন দৃষ্টিভ্রম পরিমাপ করেন এই দৃষ্টিভ্রমটির কারণ সূর্য ও প্রদক্ষিণকালে পৃথিবীর গতির মাধ্যে সৃষ্ট একটি নক্ষত্রের আপাত স্থানান্তর এই পরিমাপটি ছিল সূর্যকেন্দ্রিকতা বাদের প্রথম প্রত্যক্ষ প~ পরীক্ষামূলক প্রমাণ বর্তমানে পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানের উন্নতি এবং মনুষ্যবিহীন মহাকাশযানের ব্যবহারের ফলে সূর্য প্রদক্ষিণকারী অন্যান্য জ্যোতিষ্কগুলিকে বিস্তারিতভাবে অনুসন্ধান করা সম্ভব হয়েছে গঠন এবং কাঠামোর দিক থেকে হিসাব দেখতে গেলে সৌর জগতের প্রধান উপাদান হচ্ছে সূর্য যার একটি প্রধান ধারার G two শ্রেণীর তারা সৌর জগতের সমগ্র মোট ভরের শতকরা উন নিরানব্বই point ছিয়াশি ভাগের জন্য দায়ী হল সূর্য এবং এটি জগতের সবকিছুকে নিয়ন্ত্রণ করে থাকে সূর্য বাদ দিলে সৌর জগতের বাকি যে ভর অবশিষ্ট থাকে তার শতকরা নব্বই ভাগের জন্য দায়ী হল বৃহস্পতি এবং শনি গ্রহ এই গ্রহ দু এই গ্রহ দুটি সূর্যকে উহ প্রদক্ষিণরত সর্ববৃহৎ বস্তু বর্তমানে উওর মেঘ সম্বন্ধে যা বলা হয়েছে তা সত্যি প্রমাণিত হলে এটিও সৌর জগতের ভরের একটি অংশ গঠন করবে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অধিকাংশ বস্তুই ভূকক্ষের নিকটে অবস্থিত ভূকক্ষ একটি সরু রে রেখাপথ বা উহ পৃথিবীর কক্ষের সাথে সমান্তরভাবে গ্রহটি ভূকক্ষের খুব নিকটে অবস্থিত যদিও ধূমকেতু ও অন্যান্য কাইপার বেষ্টনী বস্তু সমূহ এর সাথে বেশ বড় কোণ করে অবস্থান করে সৌর জগতের ভিতর অবস্থিত ভিতর অবস্থিত গ্রহ এবং অন্যান্য অধিকাংশ বস্তু সূর্যের ঘর্ণন ঘূর্ণনের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণমান থাকে এছাড়াও উহ এছাড়াও আহ এই দিক আহ এই দিকটির বোঝা যায় সূর্যের উপর সূর্যের উপর অ মানে উত্তর মেরুর উপর উহ অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে তবে এর ব্যতিক্রমও রয়েছে, যেমন হ্যালির ধূমকেতু সূর্যের চারদিকে ঘূর্ণায়মান বস্তুসমূহ উহ কেপলারের গৃ~ গ্রহীন গতির সূত্র মেনে চলে প্রতিটি বস্তু সূর্যকে উহ উপবৃত্তের একটি focus এ রেখে উপবৃত্তাকার কক্ষপথে

বস্তুটি সূর্যের যত নিকটে আসে তার গতিও তত বৃদ্ধি পায় গ্রহসমূহের কক্ষপথ প্রায় বৃত্তাকার যদিও আহ কিছুটা উপবৃত্তের আহ উপবৃত্তের আকৃতি বজায় থাকে কিন্তু গ্রহাণু এবং কাইপার বেষ্টনী বস্তুসমূহের কক্ষপথের আকৃতি সম্পূর্ণ উপবৃত্তাকার বৃহৎ দূরত্বের সাথে কঠিন ভাবে খাপ খাওয়ানোর জন্য অনেকগুলো প্রস্তাবনায় বলা হয়েছে যে কক্ষপথগুলি একটি আরেকটি থেকে সমদূরত্বে অবস্থিত কিন্তু বর্তমান

কক্ষপথ থেকে তত দূরে অবস্থিত উদাহরণস্বরুপ শুক্র এবং বুধ গ্রহের কক্ষপথের মমধ্যে দূরত্ব zero point তেতত্রিশ H আহ AU আহ কিন্তু শনি ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব four point three U এই আহ আবার নেপচুন এবং ইউরেনাসের কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব দশ দশমিক পাঁচ AU কক্ষীয় দূরত্বের মধ্যে পার্থক্যের উপর ভিত্তি করে আমাদের একটি আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে অনেকবার যেমন উহ বোদের উহ বোদের তত্ত্ব রয়েছে কিন্তু এই তত্ত্বগুলো গ্রহণযোগ্যতা পায়নি সূর্য সূর্য সৌরজগতের মাতৃতারা ও তার প্রধানতম উপাদান সূর্যের ভর অনেক বেশি এই ভরের কারণে অভ্যন উহ অভ্যন্তরভাগে যে বিপুল ঘনত্বের সৃষ্টি হয় তাই নিউক্লীয় সংযোজন বিক্রিয়ার চলমান রাখে এই কারণে বিপুল শক্তি নির্গত হয় যে শক্তির অধিকাংশই উহ অধিকাংশই ভিন্ন উহ তড়িচ্চুম্বকীয় বিকিরণ যেমন দৃশ্যমান বর্ণালী হিসেবে মহাকাশে নির্গত হয় তারার শ্রেণীবিন্যাস অনুসারে সূর্য মাঝারি ধরনের হলুদ বামন শ্রেণীতে পড়ে কিন্তু সূর্যের এইভাবে খাটো করা এক দিক দিয়ে ঠিক হবে না কারণ আমাদের ছায়াপথের অন্যান্য তারার তুলনায় সূর্য বেশ বড় এবং উজ্জ্বল তারাসমূহের শ্রেণীবিন্যাস করা হয় এবং প্রতিটি প্রকৃতপক্ষে এটি প্রকৃতপক্ষে তারার পৃষ্ঠীয় তাপমাত্রার বিপরীতে উজ্জ্বলতাকে স্থাপন করে অঙ্কিত একটি লেখচিত্র সাধারণত তারার উত্তাপ যত বেশি হয় তারার উজ্জ্বলতাও তত বেশি হয় চিত্রের এই গড়নকে যে তারাগুলো অনুসরণ করে তারা করে তারা বোধহয় প্রধান ধারায় আছে বলে ধরে নেয়া হয় সূর্যের অবস্থান এর ঠিক মাঝ মধ্যখানে সূর্যের চেয়ে উজ্জ্বল এবারে উত্তপ্ত তারা বেশ বিরল হলেও তার থেকে কম উজ্জ্বলতা ও উত্তাপবিশিষ্ট তারার সংখ্যা অনেক প্রধান ধারার যেখানে সূর্য আছে তা থেকে বোঝা যায় বর্তমানে তার জীবনকালের মুখ্য সময় উহ মুখ্য সময়ে আছে অর্থাৎ সেখানে নিউক্লীয় সংযোজন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেনের ভাণ্ডার এখনও ফুরিয়ে যায়নি সূর্যের উজ্জ্বলতা ক্রমান্বয়ে বাড়ছে ইতিহাসের একেবারে প্রাথমিক সময়ে এর উজ্জ্বলতা বর্তমান থেকে শতকরা পঁচাত্তর ভাগ বেশি ছিল সূর্যের হাইড্রোজেন ও হিলিয়ামের অনুপাত নির্ণয়ের মাধ্যমে জানা গেছে যে তার জীবনকালের মাঝামাঝি পর্যায়ে আছে এক সময় সে প্রধান ধারা থেকে সরে যাবে

হবে বর্তমানের চেয়ে অনেক যে কয়েক হাজার গুণ বেশি সূর্য population one তারা হিসেবে পরিচিত অর্থাৎ মহাবিশ্বের ব না বিবর্তনের শেষ পর্যায়ে এটি গঠিত হয়েছে এতে হাইড্রোজেন ও হিলিয়ামের চেয়ে ভারী মৌলের পরিমাণ অপেক্ষাকৃত প্রবীণ polu উম population two তারার তুলনায় বেশি হাইড্রোজেন ও হিলিয়াম চেয়ে ভারী মৌলগুলি প্রাচীন ও বিস্ফোরিত তারার কেন্দ্রে প্রথমবারের মত গঠিত হয়েছিল তাই মহাবিশ্ব এই ভারী পরমাণু দিয়ে সমৃদ্ধ হওয়ার পূর্বেই প্রথম প্রজন্মের তারাগুলো মৃত্যুবরণ করেছিল এছাড়া প্রাচীনতম তারাগুলিতে ধাতু হিলিয়াম পরবর্তী মৌলসমূহ খুব কম কিন্তু অপেক্ষাকৃত নবীন তারায় ধাতুর পরিমাণ বেশি সূর্যের মধ্যে অনেক ধাতু থাকার কারণে এই গ্রহ জগৎ গঠিত হতে পেরেছে বলে ধারণা করা হয় কারণ ধাতুর বৃদ্ধি থাকাতেই গ্রহ গঠিত হয় আন্তঃগ্র~ গ্রহীয়মাধ্যম অর্থাৎ দৃশ্যমান আলোর পাশাপাশি সূর্য অবিরাম ধারায় প্রবাহিত আহিত কণা প্লাজমা বিকিরণ করে এই ক এই কণা প্রবাহের সাথে ঝড়ের সাদৃশ্য আছে বিধায় একে সৌরবায়ু বলা হয় সূর্য থেকে ছু~ ছুটে আসা এই বায়ুর গতিবেগ ঘণ্টায় পনেরো লক্ষ কিলোমিটার এই বায়ুর কারণে একটি ক্ষীণ বায়ুমণ্ডল সৌরমণ্ডলের সৃষ্টি হয় যা সৌরজগতের বাইরের দিকে প্রায় একশো জ্যোতির্বিজ্ঞান একক দূরত্ব পর্যন্ত প্রবাহিত হয় এরই নাম আন্তঃগ্রহীয় মাধ্যম সূর্যের পৃষ্ঠতলে সৌরঝলক এবং জ্যোতির্বি বলয়ের ভর নিক্ষেপণের মত নিক্ষেপণের মত চুম্বকীয় ঝড়গুলো মহাকাশ আবহাওয়া তৈরির মাধ্যমে সৌরমণ্ডলের ক্ষতি সাধন করে সূর্যের ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্রে আন্তঃগ্রহীয় মাধ্যমের উপর নির্ভর করে সৌরমণ্ডলীয় প্রবাহ পাত তৈরি করে এটি এটি আর যেভাবে সো তৈরী করে এবং এটা সৌরজগতের সর্ববৃহৎ আহ কাঠামো হিসেবে পরিচিত পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তার বায়ুমণ্ডলকে সৌরবায়ুর ক্রিয়া থেকে রক্ষা করে শুক্র ও মঙ্গল গ্রহে চৌম্বক না ক্ষে~ ক্ষেত্র না থাকায় সৌরবায়ুর প্রভাব ও তাদের বায়ুমণ্ডল ক্রমান্বয়ে মহাকাশে বিলীন হয়ে যাচ্ছে সৌরবায়ুর সাথে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার কারণে অপরক্ষেত্রে মেরুজ্যোতির সৃষ্টি হয় পৃথিবীর চৌম্বক মেরুর নিকটে এই জ্যোতি দেখা যায় মহাজাগতিক দৃশ্য রশ্মি সৌরজগতের বাইরে উৎপন্ন হয় সেক্ষেত্রে সৌরমণ্ডল সৌরজগতের জন্য ঢাল হিসেবে কাজ করে এর পাশাপাশি বিভিন্ন গ্রহের চৌম্বক ক্ষেত্রগুলোও প্রতিটা প্রতিরক্ষার কাজ করে অ~ আন্তঃগ্রহীয় মাধ্যমে সৌরজাগতিক রশ্মির ঘনত্ব এবং সূর্যের চৌম্বক ক্ষেত্রের শক্তি অনেক কম সময়ের ব্যবধানে কম সময়ের ব্যবধানে আহ পরিবর্তিত হয় এ কারণে সৌরজগতের ভেতরে মহাজাগতিক বিকিরণের পরিমাণও সময় সময় পরিবর্তিত হয় অবশ্য কি পরিমাণে পরিবর্তিত হয় তা এখন পর্যন্ত জানা যায়নি মহাজাগতিক ধূলির অন্তত দুটি চাকতির মত অঞ্চল এই আন্তঃগ্রহীয় মাধ্যমে অবস্থান করে প্রথমটির নাম রাশিচক্রের ধূলি ধূলিমেঘ যা সৌরজগতের ভেতরের দিকে অবস্থান করে এবং রাশিচক্রের আলো সৃষ্টির কারণ হিসেবে সেটি আহ কাজ করে গ্রহগুলোর মধ্যে মিথ মিথস্ক্রিয়ার কারণে গ্রহাণু বেষ্টনীতে যে সংঘের সূত্র~ সূত্রপাত ঘটেছিল তার মাধ্যেই এই ধূলিময়মেঘ গঠিত হয়েছে বলে ধারণা করা হয় দ্বিতীয় অঞ্চলটি দশ থেকে চল্লিশ জ্যোতির্বিজ্ঞান একক দূরত্ব পর্যন্ত বিস্তৃত কাইপার বেষ্টনীর ভিতর এই এক একই ধরনের সংঘের সংঘর্ষের কারণে এই অঞ্চলের সৃষ্টি হয়েছিল সৌরজগতের অভ্যন্তরভাগ ভাগ থেকে আলোচনা করা যায় বাঁচা যাবে সৌরজগতের যে অংশটিতে পার্থিব গ্রহ ও গ্রহাণু থেকে সে অংশকে অভ্যন্তরভাগ নামে আখ্যায়িত করা হয় এ অংশের বস্তুগুলো মূলত সিলিকেট ও এবং ধাতু দ্বারা গঠিত এই বস্তুগুলো সূর্যের বেশ কাছাকাছি অবস্থান করে এই পুরো অংশ ব্যাসার্ধ্য বৃহস্পতি ও শনি গ্রহের মধ্য দূরত্বের চেয়ে কম অভ্যন্তরভাগের গ্রহসমূহ হিসেবে এখানে আলোচনা করা যেতে পারে বুধ গ্রহ সবথেকে সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত এবং এটি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ এর কোন প্রাকৃতিক উপগ্রহ নেই সংঘর্ষ ছা আহ খাদ ছাড়া এর একমাত্র ও জানা ভৌগোলিক features হচ্ছে আহ এখানে সংকোচন চলছিল কারণ তখনও এগুলো সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয় ধারণা করা হয়েছিল এর তুলনামূলক ঝড় লৌহ কেন্দ্র এবং সরু ও ম্যান্ট্‌লের ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি

এর কোনো আহ বিভি এর কোনো আহ বিবর্ধি ঘটনা ঘটেনি শুক্র গ্রহের আকার প্রায় পৃথিবীর সমান এবং সূর্যের থেকে এর দূরত্ব zero pont seven U

ভূতাত্ত্বিক ক্রিয়া এবং প্রক্রিয়ার প্রমাণ পাওয়া গেছে অবশ্যই গ্রহটি পৃথিবীর তুলনায় অনেক শুষ্ক এবং বায়ুমণ্ডল আমাদের থেকে নব্বই গুণ বেশি ঘন এরও কোন প্রাকৃ প্রকিতিক উপগ্রহ নেই পৃষ্ঠতলের তাপমাত্রা চারশো degree সেলসিয়াস হওয়ায় এটি সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে green house গ্যাস থাকার কারণেই এর তাপমাত্রা এতো বেশি বলে ধারণা করা হয়েছে বর্তমানে ইয়ে সেখানে কোন ভূতাত্ত্বিক ক্রিয়া সংঘটিত হয় বলে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি কিন্তু উল্লেখযোগ্য উহ পুরু উহ পুরুত্বের বায়ুমণ্ডল ধরে রাখার জন্য প্রয়োজনীয় চৌম্বক ক্ষেত্র নেই তার এ থেকে বোঝা যায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে এর বায়ুমণ্ডল নিয়মিত পূর্ণ হতে থাকে এর ফলে চৌম্বক ক্ষেত্রের অপ্রতুলতা কাটিয়ে উঠা যায় পৃথিবী এটি সৌরজগতের এর ভেতরের অংশের সবচেয়ে ঘন এবং বড় গ্রহ এটিই এ অঞ্চলের একমাত্র গ্রহ যাতে বর্তমানেও ভূতাত্ত্বিক ক্রিয়া-প্রতিক্রিয়া চলছে এটি আমাদের জানা একমাত্র গ্রহ যাতে জীবনের অস্তিত্ব রয়েছে তার তরল জলমণ্ডল সৌরজগতের ভেতরের অংশে অন্যান্য এ~ এটিই একমাত্র গ্রহ যাতে গ্রহ টেকটোনিক পর্যবেক্ষন করা গেছে পৃথিবীর বায়ুমণ্ডল অন্যান্য যেকোন গ্রহ থেকে অনেক ভিন্ন সেখানে এখানে শতকরা একুশ ভাগ অক্সিজেন থাকার কারণেই জীবনের বিকাশ ঘটা সম্ভব হয়েছে এর একটি মাত্র প্রাকৃতিক উপগ্রহ আছে যার নাম চাঁদ বা moon সৌরজগতের অন্নান্য বা অন্য কোন পার্থিব গ্রহের এত বড় উপগ্রহ নেই মঙ্গল গ্রহটি পৃথিবী শুক্রের সবচেয়ে চেয়ে ছোট এর একটি পাতলা বায়ুমণ্ডল আছে যা মূলত কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত পৃষ্ঠতলে প্রচুর সংখ্যক আগ্নেয়গিরি রয়েছে ও ফাটল উপত্যকায় পরিপূর্ণ এ থেকে বোঝা যায় এর ভূতাত্ত্বিক পোক ক্রিয়া-প্রতিক্রিয়া খুব বেশি দিন আগে থেমে যায়নি লৌহ সমৃদ্ধ মাটিতে মরিচ মরিচা পড়ার কারণেই গ্রহটির রং লাল এবং গ্রহটির সব ছোট ছোট উপগ্রহ আছে এই মধ্যমেই দেখা যায়

তো এখন একটা cinema বেরিয়েছে দোস্তজি বলে দোস্তজি দোস্তজি দোস্তিজী হিন্দী না বাংলা ও হম বাংলা দোস্তজি চলছে এখন নন্দনে এদিক ওদিক চলছে দোস্তজি কোথায় চলছে আমি জানি না তুই বলি নন্দনে আছে মনে হয় চলছে নন্দনে দেখছি কোথায় চলছে exactlyতাহলে নন্দনে যাবো দেখতেInox এ চলছে

তো কালকে হচ্ছে বুধবার বুধবার হবে না বৃহস্পতিবার দিন হবে না আচ্ছা southcity তেই যেতে হবে সব থেকে কাছে ওটাই southcity

না হয়ে গেছে কোথায় গেলো

না খুব বেশি হবেনা একশোর মধ্যেই হবে একশোর মধ্যে নয় মানে ওই একশোর কি একশো একশো কুড়ি এরকম হ্যা সস্তা হয়ে গেছে এখন ও এখন সস্তা হয়ে গেছে টিকিট সকাল বিকেলের শোয় সকালের শোয় থাকলে সস্তা হয় বিকেলের শোয়টা জানি না কিন্তু বিকেলের শো দেখাচ্ছে Bookmyshow তেযাই book my show তেগিয়ে তোমার ফোনে আছে? দেখো

প্রিয়া টা তো দূরে গড়িয়াহাট যেতে হবে কথাই ক্রিয়া

এটা হচ্ছে তোমার উম একশো থেকে শুরু বেলকনি একশো পঞ্চাশ বেলকনি একশো পঞ্চাশ clasic একশো আসি ভালো জায়গায় কিন্তু নন্দনে কি হচ্ছে সেটাই হচ্ছে দেখার

হ্যা night show গেলাম southcity আছে তো কেন কেন অটো তো প্রচুর যাদবপুর থেকে তো এখানকার অটো টো পাবি এই তো এক দু কিলোমিটার কেন কেন অটো তো প্রচুর যাদবপুর থেকে তো এখানকার অটো টো পাবি এই তো এক দু কিলোমিটার

সুলেখা মোড় দিয়ে সোজা আসলে বাঘাযতীন সুলেখা মোড় দিয়ে ডানদিকে চলে গালে এক রাস্তা চলে যায় ভেতরে ভেতরে গলিগলি দিয়ে যেতে হয়

তো এখন আর একটা সিনেমা বেরিয়েছে netflix এ কালা বলে হম হম ওতে একটা মেয়ে আছে তৃপ্তি ডিম্রি বলে সে তোমার বুলবুল cinema টা ছিল দেখেছো বুলবুল সিনেমাটা ওতে যে মেয়ে ছিল ওই মেয়ে আছে হম আর ইরফান খানের ছেলে আছে ববিন খান

আর স্বস্তিকা মুখার্জি আছে স্বস্তিকা মুখার্জি আছে আচ্ছা

হম প্রচুর কাজ করছে হিন্দিতে হিন্দি বলতে পারেনা তও হিন্দি করছে

ওই অনির্বাণের সিনেমাতে এলো আর গেলো এখনো চলছে মনে হয় দেখি ওই ইএ কি বলে রূপকথা বল্লভপুরের রূপকথা

না এটা তো এই বাঘাযতীন বলছি বাদল সরকার এর লেখা নাটক এর উপরে উম ই এ হাসির সিনেমা এই নবীনা টালিগঞ্জ এই তো নবীণাতে হচ্ছে টালিগঞ্জ এখনো অনেক গুলোতে হচ্ছে কিন্তু দেখা যাক দুই সপ্তাহ পর আর থাকবেনা দেখা যাক হম অনেক দিন আগেই বেরিয়েছে collection করছে তাই এখনো চলছে চার কোটি টাকা কামিয়েছে সিনেমাটা

ভেরিয়ার সঙ্গেতো আর একটা রিলেস করেছে ও

ওটা মালিয়ালাম ওটা হচ্ছে original এটা হচ্ছে remake ওটা ওটাও remake ছিল মালায়ালাম এ একটা সিনেমা আছে দৃশ্যাম ওইটাও দৃশ্যাম টু বেরিয়েছে তেমন এটাও দৃশ্যামটা বেরিয়েছে হ্যা

আর একটা সিনেমা আসছে কি যেনো বললে নামটা

আয়ুষ্মান খুরানা আছে আর জয়দীপ এলাহাবাদ আছে তো সুধীর মিশ্রা কোথায় ওটাতো অন্য director অনিরুদ্ধ আইআর director আনন্দ এলরা producer

এ ভেরিয়াটাতো পরে ওকে ভেরিয়া কাটবে একটা কামড়াবে দিয়ে ও একটা ভেরিয়া হয়ে যাবে হম হম সুধীর মিশ্রার এটাতো web series